C এবং C এ স্কোপ অফ ভ্যারিয়েবলসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব স্কোপ অফ ভ্যারিয়েবল কি
গ্লোবাল ভ্যারিয়েবল কি
লোকাল ভ্যারিয়েবল কি
কয়েকটি উদাহরণ
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখবো
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1104 এবং জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
স্কোপ অফ ভ্যারিয়েবলসের ভূমিকা দিয়ে শুরু করা যাক
এটি হল কোডের স্থান যেখানে ভ্যারিয়েবল উপলব্ধ করা যেতে পারে
ধরন এবং স্থিতির উপর ভিত্তি করে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবল
এখন আমরা একটি উদাহরণ দেখবো
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখে ফেলেছি
এখন এটি খুলি
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম scopeসি এখন আমি কোড ব্যাখা করি
এটি আমাদের হেডার ফাইল
এখানে আমাদের লিখিত দুটি গ্লোবাল ভ্যারিয়েবল হল a এবং বি
এবং 5 ও 2 মান নির্ধারিত করে আমরা তাদের শুরু করেছি
একটি গ্লোবাল ভ্যারিয়েবল আপনার প্রোগ্রামে সকল ফাংশনের জন্য উপলব্ধ
এটি মেন ফাংশনের উপরের যে কোনো ফাংশনের বাইরে ঘোষিত
এতে গ্লোবাল স্কোপ আছে
এখানে আমরা আর্গুমেন্ট ছাড়া একটি এড ফাংশন বলেছি
এখানে সুম হল লোকাল ভ্যারিয়েবল
এটি এড ফাংশনে বলা হয়েছে
একটি লোকাল ভ্যারিয়েবল শুধুমাত্র ঘোষিত স্থানের ভিতরের ফাংশনে উপলব্ধ
এই ভ্যারিয়েবল একটি ব্লকের ভিতরে বলা হয়েছে
এতে লোকাল স্কোপ আছে
তারপর সুম ভ্যারিয়েবলে a এবং b এর সমষ্টি সংরক্ষিত হবে
এখানে আমরা সুম প্রিন্ট করি
এটি আমাদের মেন ফাংশন
এড ফাংশন এনে তা এক্সিকিউট করা হয়েছে
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করা যাক
আপনার কীবোর্ড Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি scopeসি o স্কো এবং enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন sco enter টিপুন
আউটপুট সুম ওএফ a এন্ড b আইএস 7 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করা দেখি
প্রোগ্রামে ফিরে আসি
প্রথমে আপনার কীবোর্ডে Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি
এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন
সেভ এ টিপুন
C এ গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবলের বিবৃতি একই
তাই কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
এখন প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুন
ফরমেট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন
এখন কমা মুছে ফেলুন
দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
ক্লোসিং ব্রেকেট মুছে ফেলুন আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
এবং ডাবল উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ n লিখুন
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
কম্পাইল করতে লিখুন g scopeসিপিপি o স্কো1 এখানে স্কো1 আছে কারণ আমরা scopeসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার স্কো প্রতিস্থাপিত করতে চাই না
এখন enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন sco1 এবং enter টিপুন
আউটপুট সুম ওএফ a এন্ড b আইএস 7 হিসাবে প্রদর্শিত হয়েছে
আমরা দেখতে পারি যে এটি আমাদের C কোডের অনুরূপ এখন আমরা কিছু সাধারণ এরর দেখব যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি ধরুন এখানে আমি a নামক একটি ভ্যারিয়েবল আবার ঘোষিত করেছি
লিখুন ইন্ট a সেভ এ টিপুন
আমরা মেইন ফাংশনের উপর এবং এড ফাংশনের পর a ভ্যারিয়েবল ঘোষিত করেছি
দেখা যাক কি হয়
টার্মিনালে ফিরে আসুন
আগের মত কম্পাইল করুন আমরা এরর দেখি রিডিফিনিশন ওএফ ইন্ট আ ইন্ট a এখানে পূর্বে সংজ্ঞায়িত করা হয়েছে
প্রোগ্রামে ফিরে আসি
a একটি গ্লোবাল ভ্যারিয়েবল
এতে গ্লোবাল স্কোপ আছে
আমরা দুইবার ভ্যারিয়েবল ঘোষিত করতে পারি না কারণ এটি আগেই গ্লোবালি ঘোষিত করেছি
আমরা শুধুমাত্র a ভ্যারিয়েবলকে লোকাল ভ্যারিয়েবল হিসাবে ঘোষিত করতে পারি
এখন এরর স্থির করি
এটি মুছুন
সেভ এ টিপুন
আবার এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
এখন পূর্বের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
হ্যা এটি কাজ করছে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি স্কোপ অফ ভ্যারিয়েবলস গ্লোবাল ভ্যারিয়েবল উদাহরণস্বরূপ ইন্ট a 5 এবং লোকাল ভ্যারিয়েবল উদাহরণস্বরূপ ইন্ট সুম নির্দেশিত কাজ হিসাবে ডিফারেন্স ওএফ ত্ব নাম্বারস প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ